এ গ্রাউন্ড এর মধ্যে রয়েছে লোক ও অনেক ধরনের লোক বসে এবং আশেপাশে দেখছি অনেক গাছপালা সবুজ এবং কলেজ এর মধ্যে দেখছি অনেক ছাত্র জা যারা বাইরে দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিতে বিভিন্ন রকম আলোর ছটা পড়েছে। একটা জলাশয় দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকমের ফোয়ারা দেখতে পাচ্--

ছবিতে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন -এর ছবি তুলে ধরা রয়ে- হয়েছে। এই বিল্ডিং -টা সুন্দর নীল সাদা রঙের। এখানে আশেপাশে আরো অনেক বিল্ডিং রয়েছে এবং অনেক গাছপালা সবুজ চারিদিকে রয়েছে ।

এখানে উম কি বিভিন্ন রকমের হয়তো গাড়ি ঘোড়া এখান থেকে চালান চালনা করা হয়। এখানে একটা ঘরের অংশ তুলে ধরা হয়েছে। এখানে আর কোন বিশেষ কিছু লক্ষ্য করতে পাচ্ছি--